গেট টা হয় সেই গেট টা বন্ধ করে দেওয়া হয়েছে বোধ হয় ট্রেন যাবে ।

আঁ নানা দোকান ছোট্টছোট্ট দোকান দেখতে পাচ্ছি। উপর থেকে একটি মূর্তিও দেখতে পাচ্ছি ঠাকুরের --

এবং রকমের আর্ট এন্ড ক্র্যাফট এর জিনিস বা মডেলিং ক্লে এসব দিয়ে নিজেদের মনপছন্দ জিনিস বানাচ্ছে --

এখানে একটি খালি পার্কের - এর রাস্তা দেখতে পাচ্ছি এবং একদম ভোর ভোর সময়ে --